আকাশের পাহাড় তা কে খুব সুন্দর লাগছে দেখতে।

গোল আকৃতির মতো সাদা ডোরা ডোরা দাগ ।

আর সামনে ঘেরা কোনো সামনে কোনো লোকজন নেই ।

কিছু ফুলের মালা দেখা যাচ্ছে ।

পিলার উপরে কিছু কারেন্ট -এর তার দেখা যাচ্ছে ।